এখানে একজন দাঁড়িয়ে আছে একটা বাইক আছে এবং বই কিনছে।

তারা মুখে মাস্ক দিয়ে আছে এবং চোখে চশমাও আছে।

সামনে দুটো প্লেট আছে তারা কিছু খাচ্ছিল।

এটি একটি কন-ওস্ট্রাকশন বিল্ডিং এখানে নিচে ইট খ এবং পাঁচ দিয়ে ঠেকা দেওয়া আছে।

প্লেট আছে প্লেট -এ অসংখ্য জিলিপি রাখা আছে।